এখানে একটি দোকান দেখা যাচ--

বেলুন দিয়ে দোকানটি সাজানো রয়েছে।

সামনের রিছেফ রিসেপশনে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছে।

এই সাইডের পিছনের চেয়ারে দুজন ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন।

এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে দেখতে পারছি।

ভিতরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে আবার কয়েকজন বসে আছে।

মাছ কিনে অনেকেই নিয়ে যাচ্ছে।

দু তিনজন চেয়ারে বসে আছে সামনে কয়েকজন দাঁড়িয়ে।

এখানে একটা খাবারের প্লেট দেখা যাচ্ছে।

অনেক কালারিং পাখির খাঁচা দেখতে পাচ্ছি।

মাঠটির পাশে একটি কালো কালারের গাড়ি দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে অনেকগুলো জামার পিস রয়েছে সাজানো।

এখানে রাধাকৃষ্ণর ফটো রয়েছে ফুল দিয়ে সাজানো।

দোকানটির সামনে দুটো সাইকেল বাইক রাখা আছে।

হসপিটালটি সাদা কালারের দেখা যাচ্ছে।

পাশে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে।